হ্যাঁ, অনেকের কাছে আসলে যে এই weather টা মানে শীতকাল অনেক পছন্দ অনেকেরই কিন্তু আমার কাছে মনেহয় যে শীতকাল সবার জন্যে মঙ্গলজনক নয় আপনি যেমন বললেন খোলা আকাশের নিচে আসলে ওরা যে খোলা আকাশের নিচে যারা বসবাস করে দেখেন কি একটা অবস্থা আমাদের একটা মাথার ওপরে ছাদ আসে Arbi শীত নিবারণের যথেষ্ঠ পরিমানে জামাকাপড়ই বলেন কম্বলই বলেন যাই বলেন

হ্যাঁ আমিতো already আহ দুইটা সংগঠন সা মানে সংগঠনে participate করেছি ওদেরকে মানে যতটুকু পারি as a Student হিসাবে contribute করেছি আহ ওরা আবার একটা ভালো কাজ করেছে সেটা হচ্ছে ইম আগের যে মানে বেশিরভাগ যারা দান করে এরা যেটা করে সেটা হচ্ছে অল্প টাকায় কমদামী কম্বল দিয়ে অনেককে বা অনেকের মধ্যে provide করে কিন্তু এবার যে দুইটা সংগঠনে আমি contribute করেছি ওরা দেখলাম আহ মানে অনেকগুলো কম্বল provide না করে আহ একটু বেশী টাকা দিয়ে একটু ভালো কম্বল কিনে ধরেন যেখানে দশজনকে provide করা যেতো সেখানে পাঁচজনকে provide করসে এই জিনিষটা আমার খুব ভাল লাগসে ওদের যার কারণে ওখানে আমি participate করেছে প্রতি বছরই আমি দু একটা সংগঠনে এইরকম মানে contribute করি টোটাল যা পারি আরকি আসলে ওদেরকে দেখলে খুব মায়া লাগে ওদের জন্য আমরা ঐভাবে কিছু করতেও পারিনা আবার আহ দেখে সহ্যও করা যায়না খুব একটা বাজে অবস্থা আরকি আমার মনে হয় যে govement এর এই ব্যপারে একটু সতর্ক হওয়া উচিত যেহেতু এবারে এত বেশী শীত পরেছে সামনেও হয়ত পড়তে পারে শুনলাম নাকি আগামী বিশ পচিশ বছরে বাংলাদেশের মানে তুষারপাত হতে পারে এইভাবে আমার মনেহয় যে govement এর কোনো একটা step নেওয়া উচিত

হ্যাঁ, আমি এইটা ভাবি যে এই মানুষগুলার জন্যে অন্তত কিছু করা উচিত আহ শুধু govement নয়, আসলে আমরা আমাদের সমাজে দেখেন অনেক মানুষ আছেন চারিদিকে তাকালে প্রচুর ধনী মানুষ আছেন যারা আসলে আহ একটু চেষ্টা করলেই যদি তারা চেষ্টা করে তাহলে অবশ্যই এই মানুষগুলার জন্যে কিছু করতে পারে শুধু তো সরকারের একার দায়িত্ব নয় তাই না আহ সবারই দায়িত্ব তবে সরকার আহ তার অবশ্য এই দিকটা নজর দেওয়া উচিত পাশাপাশি আমরা যে সাধারণ জনগণ আছি আমরা যদি একটু দেখি তাহলে এই মানুষগুলো একটু হয়তোবা এই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানো সম্ভব বা এই মানুষগুলোর কষ্ট একটু দূর করা সম্ভব হ্যাঁ মানে কি বলবো সবশেষে আল্লা ওদের উপর একটু রহমত দান করুন আহ আপনার শীতকালের পিঠা পুলির কি মানে কি অবস্থা খাইসেন কিছু? হ্যাঁ হ্যাঁ শীতের বেলা, মানে শীতের সময় ওই যে আমি বললাম আমার আসলে শীতকাল অত বেশি ভাল লাগেনা আবার গরমও তাই সেটাও অনেক বেশি লাগেনা ওই যে মাঝামাঝি একটা সময় যায় শীত শেষ গরমের শুরু

হ্যাঁ, ওই আবহাওয়াটা মোটামুটি ভালো লাগে আর ওই যে বললাম শীতেরকালের পিঠা শীতকালে মানে একটু ভালো লা~ লাগার কারণ সর্বপ্রথম কারণ হচ্ছে একটু শীতের ভোরে কুয়াশার ভিতরে হাঁটা এটা আসলে গ্রামে যদি থাকেন তাহলে এইটার মজা বুঝবেন এটা আসলে একটা অনুভুতি

আমাদের ওখানে আবার খেজুর রস দিয়ে একটু পিঠা বানায় হ্যাঁ আমি আপনার এ কথাতে আসতেছিলাম যে হচ্ছে সকালবেলায় খেজুরের রস খাইতে যাওয়ার যে একটা মজা আমি জানিনা আপনি খেয়েছেন কি না খাইলে অবশ্যই বুঝবেন এ এই একটা কারণে আমার শীতকাল ভালোলাগে যে খেজুর রস পাওয়া যায় সাথে আছে পিঠা পুলির তো অভাবই নাই প্রচুর পরিমানে পিঠা বানানো হয় আর আমাদের যত relatives আছে কাজিনরা আছেন সবাই আসে মোটামুটি তো সবাই একসাথে হয়ে মোটামুটি সব ধরনের পিঠা খাওয়া হয় আহ তো সব মিলিয়ে এই যে এই জিনিসটাই শুধু ভাললাগে শীতের নয়তো আমার শীতকাল এতবেশী পছন্দ নয় আপনার কি ধরনের আবহাওয়া পছন্দ বা কি মানে কি কি ধরনের আবহাওয়া থাকলে ভাল লাগে? না আমার শীতকাল টা পছন্দ ছিলো কারণ আমার গরম বেশী কিন্তু এবার যে শীত পরসে হাড় কাপানো শীত অমিতো এবার শীত দেখে ভয় পাইসি এবার শীত কাল দেখে আর বলতেসে পারছিনা যে আমার শীতকাল পছন্দ বুঝতে পারসেন? আর এবার হচ্ছে আমি last পাঁচ ছয় বছরে ঢাকাতে এইরকম বিশেষ করে গ্রামের বাড়িতে টুকটাক যা দেখেছি প্রায় শীতে যাওয়া হয় গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে গিয়ে আরো উপভোগ করেছি আহ ঢাকাতে উপভোগ করতে পারিনি কিন্তু এবার ঢাকাতে যেই শীতটা পরসে, যে weather টা কিছুদিন, কিছুদিন বেশ মাস খানেক ছিলো ওই weather দেখে সত্যি এবার ভয় পাইসি আমি এবার আমি বলতে পাইসি না তো নাতিসিতষ্ণ weather ই ভালো লাগে আরকি

আমার এলাকা হচ্ছে এটা মানিকগঞ্জ এ ও ওখানে কি খেজুর রস কি available পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ এই তো আমি এইটাই বললাম যে আমাদের এইদিকে মোটামুটি আসলে অত দেখবেনা আগে তো প্রচুর পরিমানে খেজুর গাছ ছিলো এইজন্যে রসের অভাব হয় নাই কিন্তু এই যে দিন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে আমরা যে ছোটবেলায় মানে এখন যতটুকু বয়স হয়েছে তারথেকে যখন ছোটবেলায় ছিলাম প্রচুর খেজুর গাছ দেখেছি সাথে সাথে হচ্ছে আপনার প্রচুর খেজুর রসও ছিলো কিন্তু এখন পাওয়াটা অনেকটা কষ্টকর মানে আগের মতো অতবেশী পাওয়া যায়না তাও একটু মানে পাওয়া গিয়েছে খেয়েছি আমরা হ্যাঁ আমিও ছোটবেলায় খেজুর রস দেখেছি বুঝছেন কিন্তু এবার গিয়ে বাড়ীতে দেখলাম খেজুর রস দুরে সকালে ভরে বাজারে গিয়ে কিনতে হচ্ছে প্রায় বিলুপ্তির পথে আমার খুব পছন্দের একটা খাবার এইটা তো আমি হতাস কিছুটা যে এটা এইরকম বিলুপ্ত হয়ে যাচ্ছে লোকে গাছ কাটতেসেনা আমার বাড়ির চারপাশে আগে কাটতো এখন তো পাওয়াই যায়না এই জন্যে জিজ্ঞাসা করলাম আপনাকে যে available কি না ওখানে আমি আমার আম্মু কে বলতেছিলাম যে দেখো আমরা ছোট্ট সময়ও কত খেজুর গাছ দেখসি এখন তো মানে নাই বললেই চলে আমরা তো আরও দেখসি তোমরা আরকি দেখসো মানে যা বুঝলাম যে কালে কালে হচ্ছে এইটা মানে শেষই হয়ে যাচ্ছে আমি জানি না আমাদের পরের generation আর পাবে কি না যে অবস্থা মানে গাছ কেটে ফেলতেসে আহ খেজুর গাছ আমাদের এলাকাতেই যে পরিমান দেখসি এখন অনেকটাই কমে গেসে এখন অনন্য জায়গায় কি অবস্থা আমি আসলে জানিনা তবে অনেক কমছে আহ আগের তুলনায় অনেক কমে গেসে হ্যাঁ অনেক কমে গেসে আপনার বাড়ির সবাই কেমন আসে? জি, Arbi মোটামুটি ভালো কিন্তু weather change হচ্ছে অবস্থা আর weather যে change হচ্ছে সকালে একরকম বিকালে একরকম দুপুরে একরকম সবাইকে সে যে ঠান্ডায় বেশি flu হয় আরকি তো যার কারণে হচ্ছে সবাইকে একটু সাবধানে থাকেতে বলবেন যদি বয়স্ক কেউ থাকেন ওদেরকেও সাবধানে জি, বাচ্ছাদেরও সমস্যা হচ্ছে বয়স্কদের সাথে আমি ওই যে বললাম যে বাসা

হ্যাঁ আহ আমার মনে হয় যে weather এর ব্যপারটা যদি বলেন আহ মানে ঢাকার কথা যদি বলেন আমি মনে করি ঢাকার জন্যে শীতকালই best কেননা গরম কাল হলে হচ্ছে আপনার অনেক বেশি যান জট Jam মানে গরমে সহ্য করা যায়না শীতে যা একটু কুলানো যায় আরকি হ্যাঁ সেটা ঠিক কিন্তু, ঢাকাতে ছিলো গত একবছর ধরে যে শীতটা পড়ত মানানসই ছিলো আরকি গরমও লাগত না শীতও লাগত না নাতিশীতোষ্ণ একটা weather লাগতো

ধরে আরকি আহ এম তো এবার মোটামুটি ঢাকা তে যে শীত পরসে অনেকে ভয় পাইসে তো আশাকরি ভবিষতে এইরকম শীত ঠিত আর পড়বেনা ing

আহ মানে সকাল সন্ধেটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে আবার দুপুরে রোদ ওঠে হ্যাঁ এখন weather উপরে আসলে আহ নির্ভর হচ্ছে যে কেমন হবে কেমন কাটবে দিন সময় জানি না আসলে আপনি কি আছেন? জি আপু আছি আছি শুনছি আপনার কথা আচ্ছা আপু ঠিক আছে তাহলে আহ উম ঠান্ডায় সাবধানে থাকবেন আহ doctor দেখাইন যদি বেশী সমস্যা হয় গাফিলতি কত একদম উচিত না কারণ গাফিলতির কারণেই বেশিরভাগ রোগ বাধি হয় আর শীতকালটাই এমন যে এইসময়টা হচ্ছে virus bacteria বেশি আক্রমন করে থাকে আরকি তো সুস্থ থাকবেন জি জি আপনিও আপনার তো ওই যে বললেন যে কাশির কথাটা ওটা যদি না কমে তাহলে অবশ্যই doctor দেখানো উচিত কারণ, কাশি হচ্ছে সাত দিনের বেশি থাকলে একটু test করানো উচিত আমার নিজেরও যদিওবা কাশি doctor দেখায়সি কিন্তু ঔষধ খেতেই আসলে ভাল লাগেনা এত বেশী আও ing আপনিও ভালো থাকেন সুস্থ থাকেন বাসার সবাই, সবাই, সবাইকে একটু দেখেশুনে রাখবেন weather change হচ্ছে তো Arbi

শীতে আমরা ঘুরতে গেছিলাম school দিয়ে ছুটি ছিল নৈনিতাল

দেহরাদুন মুসৌরি হরিদ্বার

দিল্লি আগ্রা

first -এ আমরা নৈনিতাল গেছিলাম খুব ভালো লেগেছে পাহাড় ছিল।

তারপর ওখান থেকে রাত্তির বেলায় রওনা দিয়েছিলাম

bus দার করানো হয়েছিল রান্না বান্না হয়েছিল

রান্না বান্না যখন হলো তখন আমরা সবাই মিলে বাচ্চারা মিলে লুডো খেলছিলাম

তার পরের দিন দিল্লি যাওয়া হলো ম দিল্লি দিল্লিতে গিয়ে দিল্লিতে গিয়ে

ওখানে ঘুরলাম রাজস্থান গেলাম

আজকে সকাল বেলায় মা এর শরীরটা খারাপ হয় গেছিলো মাকে নিয়ে hospital -এ গেছিলাম সেখানে doctor অনেক গুলো test লিখেদিল সামনে exam আছে।

সারাদিন ধরে পড়াশোনাও করতে হচ্ছে মা এর দেখাশোনাও করতে হচ্ছে

মাকে খাবার দাবার দিতে হচ্ছে বাড়ির কাজ আমিই করছি

মা-এর শরীরটা খুব খারাপ

কালকে আমার physics exam

আমি preparation নিচ্ছি

Ma'am -এর কাছ থেকে note ready করছি

নিজে খুবমন দিয়ে পড়াশোনা করছি খুব tension হচ্ছে

যতটা পারছি ততটা করছি nervous আছি

আমাদের exam শেষ হবে ষোলো তারিখে

তারপরে ছুটি দেবে কারণ school class -এ nine -এ উঠবে fifteen April দিয়ে class শুরু হবে new session শুরু হবে

আমার খুব চিন্তা হয় গেছে মাএর বাংলাতে নিয়ে পরীক্ষায় মা help করে আমাকে মা এরই শরীর খরাপ হয় গেছে

Exam -এ exam -এর সময় আসুক খুব healthy

এখন junk food বন্ধ ফুচকা chips এইগুলো সব খাওয়া দাওয়া বন্ধ শরীরটা খারাপ হয় যাবে নাহলে exam দিতে পারবো না

কদিন সকাল সকাল উঠছি হালকা গরম জল খাচ্ছি half and hour কোনো খাবার খাচ্ছি না পড়াশোনা করছি যতোটা হচ্ছে মাকেও দেখছি excercise করছি

Concentration level বাড়াচ্ছি

আমাদের আর একটা বাড়ি আছে ওখানেও যাবো সময় কাটাবো family কে time দেবো

নানা রকমের activity -তে involved হবো swimming করবো বাড়ির পুকুর আছে

আমার friends রাও আসবে একসঙ্গে সময় কাটাবো খাওয়া দাওয়া হবে

এইবারে baking টাও ঠিক করে শিখবো cake বানাবো

Fruit cake বানাবো youtube নিয়ে

তাই জন্য একদিন নিউ মার্কেট যেতে হবে whipped cream কিনতে হবে baking soda baking powder

Bowl, cake -এর tin

Ice cream করবো

যতটা পারবো শিখবো ছুটির time এ কিছু করার নেই পড়াশোনা শেষ

তু শুধু maths টা continue করবো কারণ কি practice তো

যতটা পারবো শিখে নেবো

ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন?

জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আপনার কাছে মনে হয় কি? এখন আমাদের বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থাটা আছে বা আমরা যেটা পড়াশোনা করতেছি, এটা কতটুকু আমাদের জন্য প্রয়োজনীয়? বা কি সমস্যা এখানে আছে? মানে আপনার মানে ধারণাটা বলেন। আমার মনে হয় বর্তমানে বাংলাদেশের মধ্যে যে মানে শিক্ষা ব্যবস্থা আছে, ওগুলা ধরতে গেলে যেগুলো মানে medium level এর hit level এর যার কারণে মানে অনেকে আছে ভালো করে মানে, মানে পড়ালেখা করতে পারে না বা পড়ালেখা করলেও এই শিক্ষাব্যবস্থা নিয়ে মানে অন্য কোথাও টিকতে পারে না, শিক্ষা এইগুলো নিয়ে, যেমন ধরেন বাইরের দেশে অনে ⁓ অনেকে আছে, যেমন ধরেন English , ইংরেজি, ten পর্যন্ত পড়ে school এর মধ্যে ভালোভাবে মানে English ক ⁓ কথা বলতে পারে না যার কারণে মানে কোন একটা ভালো প্রতিষ্ঠানে ওনার job হয় না আবার English খুশ করতে হয় এরকম তারপরে আরো আমরা মনে করি শিক্ষা ব্যবস্থার মধ্যে বিশেষ করে যেগুলো main main সাবজেক্ট আছে যেমন দেন যেগুলো সব দিয়ে কাজে লাগবে, English গণিত বাংলা তো মোটামুটি সবাই পারেন ভালো। একটু মনোযোগ দিলে হয়ে যায়, কিন্তু মানে English গণিতে এগুলো যদি আরো ভালোভাবে পড়ে বা ওগুলোর দিকে ভালো খেয়াল করলে আরো এসব আমি মনে করি আরো ভালো হবে, কারণ বিভিন্ন দেশে তাঁরা অনেকে scholarship নিয়ে যায় কিন্তু ওখানে দেখা যায় কি আবার English English খুশ করতে হয় অনেকটা অনেকে অনা interpore এ ভালোভাবে English খুলতে পারে না আবার আলাদা করে খুশ করতে হয়। সে না মনে করে বাইরের দেশে যাতে ভালোভাবে নিজের দেশের নামও ভালো থাকবে বা নিজে ভালো করে কোনো একটা position এ যাওয়ার জন্য আমি মনে করি English এ ভালো হবে খেয়াল করা দরকার। নাকি আপনার কি মতামত? হ্যাঁ English তো অবশ্যই কারণ আমি বাংলাদেশ কি বলবো মানে আপনি কোথাও একটা চাকরী করতে চান বা কোনো একটা কিছু করতে গেলে আপনার সবার প্রথমে English লাগবে, আর আমার যেটা মনে হয় যে আমাদের ছোট থেকে যে পরিমান ভাবে পড়ানো হইছে. সেই পুরা pattern টা আমার মনে হয় পরিবর্তন করা উচিত। এক্ষেত্রে কি তবে আমরা English এর প্রতি জোর দিলে আমরা English টা ভালো করে পড়তে পারবো। আমরা যেমন বাংলা ভাষা easily বলতে পার। আমাদের নির্দিষ্টভাবে বলতে পারতে হবে এবং মুখস্ত বিদ্যা যেটা আছে সেটা পুরোপুরি আমাদের বাদ দিতে হবে। কারণ মুখস্ত বিদ্যা একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমাদের সেটাই করানো হয়। মানে আমাদেরকে গিলানো হয়, যেটা আমরা পরীক্ষার খাতায় উগলাই। কিন্তু আমাদের কিছুই মনে থাকে না। পরবর্তীতে যে যেমন ধরুন বাত ⁓ বাংলাদেশের মধ্যে একটা main সমস্যা হচ্ছে যে কোনো মতে আমি degree টা অর্জন করতে করতে পারলে হইছে আর কোনো আমার কিছু দরকার নাই। মানে আমি যে degree টা আছে কিন্তু যার কারণে মানে degree ধারা হয় কিন্তু ওকে কোনো কাজে আসে না। কোনো প্রতিষ্ঠানে ওকে job দেয় না, জব দিলেও কিছুদিনের জন্য দেয় তারপর আবার ওকে আবার ও job থেকে মানে বের করে দেয় বা বলে আপনি আমাদের যোগ্য না এরকম বলে ওনাকে ওই job থেকে release দিয়ে দেয়।

যেটা মুখস্ত জ্ঞান না বুঝে বুঝে English বলতে পারা কারণ সে communication করতে পারা. মানে সবকিছু ভালোভাবে থাকতে হবে। এই যে আমার থেকে honor's degree আছে বা master degree আছে ওইটা দিয়ে ওইটার চিন্তা করলে হবে না। আমি যে বর্তমান field মানে যে চাকরীর যে সবকিছু মানে আমার যে এই শিক্ষা দিয়ে আমরা কি কোনো উপকার হচ্ছে কিনা? সেটা দেখতে হবে।